অনেক লাইটিং করা হয়েছে অনেক লাইট রয়েছে।

সাদা রঙের বস্তা একজন লোক গাড়ির মধ্যে দাঁড়িয়ে আছেন আর একজন লোক হেঁটে যাচ্ছেন বস্তা নিয়ে।

আকাশি রংয়ের প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে।

তার পাশে একজন মহিলা বসে আছেন।

এটি এম_জে_এন মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালের সামনের সাইনবোর্ডটি।

দোকানের সামনে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে একটি বাইক রয়েছে।

মহিলা দুটির মাথায় দুটি ঝুড়ি রয়েছে।

এটা একটা কুলফি হাউস উপরে লেখা আছে কুলফি হাউস ।

একজন মেয়ে ঢুকছে কুলফি হাউসে।

ও একটি স্কুটি দেখা যাচ্ছে সামনে আরো অনেক বাইক রয়েছে।

একটা লোক স্কুটি নিয়ে যাচ্ছে অনেক লোক হেঁটে আসছেন।

ড্রেসিং টেবিলের চারটে ড্রয়ার আছে।

উপরেল একটি বড় কার্পেট দেওয়া রয়েছে।

টেবিলের ওপর জলের বোতল ফোন ডক্টরের অনেক কাগজ রয়েছে।

রাস্তার উপরে পাম গাছ লাগানো রয়েছে অনেক।

এখানে কালো শার্ট টি-শার্ট এবং কালো প্যান্ট পরা একজন লোক জিম করছেন একটি মেশিনে।

এর ফুলগুলো হলুদ রঙের এ্য পাতাগুলো সব সবুজ রঙের।

উপরে লেখা রয়েছে হন্ডা এবং সামনে অনেকগুলো বাইক রয়েছে।

বাড়ির পাশে কুমড়োর গাছ লাগানো হয়েছে।

নিচেটা লাল আর খয়েরী রঙের।

একটি সাদা রঙের শার্ট পরা লোকও রয়েছেন সবাই সাদা রঙের শাড়ি পরেছেন মাক্স পরেছেন।

হলুদ শার্ট পরা লোক দাঁড়িয়ে আ্য আছেন উম অনেকগুলো চেয়ার রয়েছে।

এদিকে একটি টেবিল এ একটা বই দেখা যাচ্ছে।

সামনে একটি বাচ্চা আরেকটি ছোট বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে।

তার উপর একটি জলের ড্রাম রয়েছে।

রাস্তা ধারে সামনে একজন লোক এগিয়ে যাচ্ছেন।

লোকটির সামনে একটি গির্জা রয়েছে সাদা গোলাপি রঙের।